আর এখানে মানুষ পুরা এই দোকানের মধ্যে ভিড় করিতেসে।

আর এ ইস্কুলের ভিতরে অনেকজন সাত্রসাত্রী দেখতে পাওয়া যার।

আর এর উপরে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

আর এ ঘরের মধ্যে একটি বড় টেবিলও রয়েছে।

এই ছবিটিতে একটি নদী দেখতে পাওয়া যায়।

আর এই নদীর মধ্যে একটি নৌকাও আসে নৌকাতে একজন মাঝিও আসে।

আর একানে একটি কয়েকটি কাগজ একটি কম্পিউটার এবং এ ক পিছনে একটি ব্যানারও দেখতে পাওয়া যাইতেসে।

বাইরের মধ্যে একটি স্কুটি একটি একটু টু হুইলার গাড়ি আরো একটি ফোর হুইলার গাড়ি দুইটা ফোর হুইলার গাড়ি দেখতে --

এই ছবিটির মদ্যে একটি ফারাম গরের দৃশ্য দেখতে পাওয়া যায়।

আর একানে আবহাওয়া রাখার জন্য একানে সাইডে লাগানো রয়েছে।

আর এই দোকানের মধ্যে অনেকগুলা তাড়িয়া রয়েছে তাড়িয়ার মধ্যে অনেকগুলা ইলেকট্রনিক্স আইটেম দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেক ধরনের জিনিস দেখতে পাওয়া যাইতেসে একটি চিয়ারও আসে একানে।

একটি বালটিও দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা কাটুনের ভিতরে একটি ইলেকট্রনিক্স আইটেম আসে।

এখানে আরো অনেক ধরনের মেশিন এবং যন্ত্রপাতি দেখতে পাওয়া যাইতেছে।

পাশে একটা মূর্তির মত দেখতে পাওয়া যাইতাছে।

আর এখানে অনেকটা সুন্দরভাবে চেয়ার লাগানো রয়েসে।

এই ছবিটির মধ্যে একটা বড় ঘর দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি সবজি কাটার মেশিনও রয়েছে অনেকগুলা কলাই মধ্যে পেয়াজ দেখতে পাওয়ার--

আর এখানের মধ্যে একটি বারেও একটি পোস্টার দেখতে পাওয়া যাইতেসে।

ভিতরে ছাদের মধ্যে একটি ফ্যান লাগানো আছে দুইটা লাইট চারটা লাইটও জ্বলতেসে আর তারিয়ার মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

আর এক পাশে এর এই ছাগলগুলু তাহা খাবার খাইতেসে।

আর এখানে একটি ফোর হুইলার গাড়ি দেখানো হচ্ছে।

এই ছবিটির মধ্যে এখানে দুইজন মহিলাকে দেখতে পাওয়া যাইতাসে।

গাসের মধ্যে দুই তিনটি বেলুন লটকানো রয়েসে এবং এখানে একটি টেবুল দেখতে পাওয়া যাচ্ছে টেবিলটি হচ্ছে একটি প্লাস্টিকের।

নীচের মধ্যে কার্পেট পিছানো রয়েছে তারের মধ্যে একটি ফুলও দেখতে পাওয়া যাইতেসে।

আর একানে অনেক বড় বড় কয়েকটি পাতর দেকা যাইতেছে।

এই ছবিটির মধ্যে একটি বড় কলেজের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই কলেজের -এর মধ্যে একটি গেটও -ও রয়েছে।

গাসের পিছনে আরও একটি লাল ধরন লাল রঙ্গের বড়ো বিল্ডিং দেখতে পাওয়া--